ছবিটির সাইড -এ অটো বাইক দেখা যাচ্ছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি তারা টাইস তুলছে।

এই ছবিতে একটি গ্রামের দিশ্য তুলে ধরা হয়েছে।

এখানে অফিসের -এর ভিতরে দেখা যাচ্ছে একটি লোক বসে কাজ করছে।

দুজন লোক দেখা যাচ্ছে এখানে একটা কিছু নিয়ে যাচ্ছে ওই ঠেলাগাড়ি টাইপের কিছু একটাতে।

এখানে লাল কালারের একটি লাইট রয়েছে।

এখানে একটি বোর্ড লাগানো রয়েছে বোর্ডের পাশে একটি চেয়ার রয়েছে।

এখানে দেখা যাচ্ছে দুটো গামলা রয়েছে।